আবার ও দেখা হবে riversideFM এ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

hello hello

সবথেকে ভালো যেটা হচ্ছে এটা আরেকবার না এক বার না । সুয়েজ খালে হাঙর শিকার চোদ্দো জুলাই red CP পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছালো সামনে সুয়েজ খাল জাহাজ এ সুয়েজ এ নবাব রা

এই ছুট ছোটের ম্যাডার কাছে আমাদের DC ছুট ছোট কোথায় লাগে মাল নাববে কিন্তু সুয়েজ এ কুলি জাহাজ ছুঁতে পারবে না, জাহাজ এ খালাসি বেচারাদের আপত আর কি! তারাই কুলি হয়ে ক্রেন এ করে মাল তুলে আল টপকা নিচে সুয়েজি নৌকায় ফেলেছে, তারা নিয়েই ডাংগায় যাচ্ছে কোম্পানির এজেন্ট ছোটো লঞ্চ এ করে জাহাজের কাছে এসেছেন। কতবার captain এর সঙ্গে জাহাজ এ নৌকায় কথা হচ্ছে, এ তো ভারতবর্ষ নয় যে ঘোড়া আদমি, প্লেগ আইন ফাইন সকলের পর এখানে আরম্ভ স্বর্গে ইঁদুর বাহন প্লেগ কাছে ওঠে তাই এত আয়োজন, প্লেগ বীজ প্রবেশ থেকে দশ দিন এর মধ্যে ফুটে বারোয় তাই দশ দিন এর আটক আমাদের কিন্তু দশ দিন হয়ে গেছে ফাঁড়া কেটে গাছে, কিন্তু মিশরী আদমি কে ছুঁলেই আবার দশ দিন আটক

রাত্রি তে জাহাজ অনায়াসে খাল পার হাতে পারে যদি সামনে বিজুলি আলো পায় কিন্তু সে আলো পাড়াতে গেলে সুয়েজ এর লোক কে সুয়েজ এর লোক কে জাহাজ ছুঁতে হবে ব্যাস, দশ দিন কোরানটিন কাজে রাতে ও যাওয়া হবে না চব্বিশ ঘন্টা এ খানেই পড়ে থাকো সুয়েজ বন্দরে সুয়েজ বন্দরে এটি পুরো প্রাকৃতিক বন্দর প্রায় তিন দিকে বালির ঢিপি আর পাহাড় জল ও খুব গভীর জলে অসংখ্য মা হা শোনা যাচ্ছে আমার কথা, কি আমার কথা কি সোনা যাচ্ছে কোথায় যেন ছিলাম আমরা, এটি বড়ো সুন্দর প্রাকৃতিক বন্দর প্রায় তিন দিকে বালির ঢিপি আর পাহাড় জল ও খুব গভীর জলে অসংখ্য মাছ আর হাঙরের হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। এই বন্দর এ আর অস্ট্রেলিয়ার সিডনি বন্দর এ যত হাঙ্গর এমন আর দুনিয়ায় কোথাও নাই, বাগে পেলেই মানুষ কে খেয়েছে জলে না রেখে, সাপ আর হাঙ্গার এর উপর ও মানুষ এর রাগ খুব। মানুষ এ বাগে পেলে ওদের ছাড়ে না, সকাল বেলা খাওয়ার দাওয়ার আগে শোনা গেলো যে, জাহাজের পেছনে বড়ো বড়ো হাঙ্গার এসে ভেসে ভেসে বেড়াচ্ছে, জল জ্যান্ত হাঙর পূর্বে আর কখন ও দেখা যায় নি গত বাড়ে আসবার সময় সুয়েজ এ জাহাজ অল্প ক্ষণই ছিল তাও আবার শহরের গায়ে, হাঙ্গর এর খবর শুনেই আমরা তাড়াতড়ি উপস্থিত, second ক্লাস টি জাহাজের পাথারে সেই ছাদ হাতে বারান্দা ছাদ ধারে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙ্গার দেখছে, আমরা যখন হাজির হলুম তখন, হাঙ্গর মিয়া একটু সরে গেছে, মন টা বড়ই ক্ষুন্ন হল, কিন্তু দেখি যে জলে কালধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর এক রকম খুব ছোট মাছ ঠিক করছে, মাঝে মাঝে এক এক একটা বড়ো মাছ অনেক তা ইলিশ মাছের চেহারা, তীরের মতো এদিক ওদিক করে দৌড়াচ্ছে, মনে হলো বুঝি ওই হাঙ্গর এর বাচ্চা। কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয়, ওর নাম বোনিটো পূর্বে ওর বিষয় পড়া গেছিলো বটে, এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন ঝুড়ি ঝুড়ি তা ও ওর মাংস লাল ও বড়ো সুস্বাদু, তা ও শোনা আছে এখন ওর তেজ আর বেগ দেখ খুশি হয়ে গেল, অত বড়ো মাছ টা তীরের মতো জলের ভেতর ছুটছে আর সে সমুদ্রে কাঁচের মতো জল তার প্রত্যেক অঙ্গ ভঙ্গি দেখা যাচ্ছে, বিশ মিনিট ত্রিশ মিনিট আত ঘণ্টা টাক এই প্রকার বেলিটোর সুকস পুঁটি আর ছোট মাছ এর কিলি বিলি তে দেখা যাচ্ছে আধ ঘন্টা king qatar কলে তীতি বিরক্ত হয় আসছি, এমন সময় এক জন বললে ওই ওই দশ বারো জন বলে উঠলো, ওই আসছে ওই আসছে চেয়ে দেখি দূরে একটা প্রকান্ড কালো হস্তি ভেসে আসছে, প্রায় সাত ইঞ্চি জলের নিচে কালো বস্তু টা এগিয়ে আসতে লাগলো প্রকান্ড থ্যাবড়া মাথা দেখা দিলে সে করি চাল ও তাতে নেই তবে একবার ঘাড় ফেরালে একটা মস্তো শক্ত হলো

কোনো কোনটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসছে গা তে চড়ে বসছে কোথায় গেলো এনি শশাঙ্ক প্রসঙ্গ হাঙর যে মাছ গুলি হাঙ্গর আর আগে যাচ্ছে তাদের নাম অক্রুটি আর কাদি পাইল পাইল হচ্ছে, তারা হাঙ্গর শিকার দেখিয়ে দেয় আর বোধয় কোসত্তা আসত্তা পায় কিন্তু হাঙ্গর এর যে মুখ বাথান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না, যে মাছ গুলি আসে পশে ঘুরছে পিঠে চড়ে বসছে তারা আঙ্গুল চোষক, তাদের বুকের কাছে প্রায় চার ইঞ্চি লম্বা ও দু ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলাকার গোলপানা একটি স্থান আছে তার মাঝে যেমন ইংরেজি অনেক জোয়া লম্বা লম্বা জুনি কাটা কিরকিরে থাকে তেমনি জুলি কাটা কাটা সেই জায়গা টা ওই মাছ হাঙ্গর এর গায়ে দিয়ে

এর নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেন ও না এই মাছ একটা ছোট্ট ফান্ড ছুঁতে ধরা পড়লো তার বুকে জুতোর তোলা ঠোঁটে চেপে দিয়ে বা তুলতে সেটা পায়ের সঙ্গে চিপ্সে উঠতে লাগলো এই রকম করে সে হাঙ্গরের গায়ে লেগে যায় second class এর লোক গুলি বড়োই উৎসাহ তাদের মধ্যে একজন ফৌজি লোক তার তো উৎসাহের সীমা নেই কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শির জোগাড় করলো সে কুও ঘটি তোলা ঠাকুর দাদা তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলো তাতে এক মোটা কাছি বাঁধা হলো চারহাত বাদ্ দিয়ে এক খানা মস্ত কাঠ ফাত্নার জন্য লাগানো হলো তারপর ফাত্না শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো জাহাজের নিচে এক খান পুলিসের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকিদিচ্ছে কাছে ডাঙ্গার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়া ছুঁই হয় যেই নৌকার ওপর দুজন দিব্বি ঘুমোচ্ছিলো আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিলো। এক ক্ষনে তারা বুড়ো বন্ধু হয়ে উঠলো হাঁকা হাঁকির চোটে আরোগ মিঞা চুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন কি এক হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোয়াদ করছে

স্ত্রী হাঙ্গরের জন্য সচিকতনয়ন প্রস্তুতি এবং যার জতনে মানুষ ওই প্রকার ধড়পড় করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো অর্থাৎ কিন্তু সকলেই দুঃখের ই একটা পার আছে তখন সহয়তা জাহাজ হতে প্রায় দশ হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল

যখন প্রবেশ করছে তা ও সে হাঙ্গর লবন সমুদ্রে জন্ম বড়শি সংলগ্ন শুয়োরের মাংসএর তোলা টি পাল ভরে নৌকার মধ্যে সো করে সামনে এসে পড়লেন এইবার হাঙ্গরের মুখটি টোপে ঠেকছে সেই বুড়ো কর্তাতমরণ কালে দে শুদ্ধ সবাই বলে উঠলো তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তার মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে ওদের এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার জো নেই তবু দেবতা দোয়া করে বললেন ভবন কি লোকটা ভুত হয়ে এদের ঘরে চেপে থাক না, মানুষের মৃত্যু আছে ভুতের তো মৃত্যু নেই দেশের লোক ভয়ে নিশ্চিন্ত হলো কেন না ভবিষ্যৎ কে মানলেই তার জন যত ভাবনা ভুতকে মানলে কোনো ভাবনা নেই সকল ভবন ভুতের মাথায় চাপিয়ে অথচ তার মাথা নেই সুতরাং কারো জন্য মাথা ব্যাথা নেই তবু স্বভাব দোষে যার নিজে ভাবতে যায় তারা খায় ভুতের কান মোলা সেই কান মোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সমন্ধে না আসে বিচার দেশ শুদ্ধ লোক ভুত গ্রস্ত হয়ে চোখ বুজে চলে দেশের তত্ত্বকামী রা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টির চলে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণু রা এই চলা চলতো ঘাসের মধ্যে গাছের মধ্যে আজ ও এই চলার আভাস প্রচলিত শুনে ভুত গ্রস্ত দেশ আপন আদিম অভিজাত্য অনুভব করে তাতে অতন্ত্য আনন্দ পায় ভুতের নায়েক ভুতুড়ের জেল খানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্য যায় না সেটা কে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তন ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাঁটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভুতের আর সে আর কিছুই না থাকে অন্য হল বস্ত্র হোক সাস্থ হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেয় ভুতের বাড়াবাড়ি হলে মানুষ হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তায় নেই কেন না ওঝা কে আগেভাগে ভুতে বসেছে এই ভাবেই দিন চলতো ভুত শাসন তন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগাতো না চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষৎ তা পোষা ভেড়ার মতো ভুতের খোঁটায় বাঁধা সে ভবিষ্যৎ ভেউ করে না মেউ করে না চুপ করে পরে থাকে মাঠে যেনো একে বারে চিরকালের মতো কেবল অতি সামান্য একটা কারণে একটা মুশকিল কান্ড এই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশ গুলো কে ভুতে পায় নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘরে তার থেকে তেল বের হয় তাদের ভবিষ্যৎ এর রথ চক্রটাকে সচল করে রাখার জন্যে বুকের রক্ত পিষে ভুতের খোরপোরে ঠেলে দেয়ার জন্যে নয় তা যে মানুষ মানুষ যেখানে সেখানে একে বারে জুড়ে যায় নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্বি ঠান্ডায় ভুতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো পাড়া জুড়োলো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষে আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গী এলো দেশে না হলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোলাই হয়ে থাকে

আর শহরে রাস্তায় ঘটে ঘোরে অভুতের পেয়ালা ঘরে গৃহস্ত ঘর থেকে বেরোবার কোনো পথ নেই সেইদিক থেকে এর হাঁকে আর একদিক থেকে পোহাটি খাজনা দেওয়া এখন কথা টা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতো কাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি উঠে বেবাগ ধান খেয়ে গেলো কারো হুঁশ জগতের যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চাইলো পাচ্ছে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাৎ এদের অতন্ত্য কাছে ঘেসে এবং প্রায়শ্চিত্ত ও করে না শিরোমনি শিরোমনির দল পুঁথি খুলে বসে বলেন বেহুঁশ যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারা অসুচ অতএব